ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা সামনে নদী দেখতে পাচ্ছি বড় একটা ঝিল।

এরকম আমাদের গ্রাম গঞ্জে দেখতে পারি এতগুলো পুকুর এতগুলি নদী আমরা গ্রাম্গঞ্জে দেখতে পারি জিনিস গুলো।

কোলকাতায় অনেক অনেক পুরোনো বাড়ি আছে যেগুলো এখনো দেখা যায় আমাদের বাড়ির আশেপাশে।

আমরা দেখতে পাচ্ছি এটা একটা কোনো বিয়েবাড়ির রিসেপশন এর ছ ছ ছবি।

আর এরকম রাস্তার আশেপাশে বহু এরকম বিল্ডিং দেখা যায় যেগুলো জাস্ট দোকান পারপাস এ তৈরি করা।

বিয়ের বাড়ির রিসেপশন প্রত্যেকটা জিনিসের জন্য ভাড়া দেয়া হয়ে থাকে। এই জায়গাটা কিন্তু--

দেখতেও কিন্তু খুব ভালো লাগে জিনিসটা যে ঠাকুরের এটাকে এতো সুন্দর ভাবে সাজানো আছে পেছনদিকে একটা রিসেপশন চলছে যে কোনো রিসেপশন ই হতে পারেনা কেন এখানে চলছে খুবিই ভালো লা--

ফ্যান গুলো আমরা উসে করে থাকি নিজেদের আঃ জিনিসপত্র দের মধ্যে নিয়ে ভেতরে যাওয়ার জন্য আর এখানে অনেক বড় বড়--

জামাকাপড় পাওয়া যায় প্রত্যেকটা জিনিস ব্র্যান্ডেড পাওয়া যায় আর ওপরে একটা ফুড কোর্ট আছে আর নিচেও একটা ফুড কোর্ট আছে যে ফুড কোর্ট এ নানান রকমের খাবার পাওয়া যায় এগুলো খেতে আমরা।

কোনো রিসেপশন বা অনুষ্ঠান বাড়িতে গেলে সোপিসে আমরা গিফট করে থাকি দেখতে খুবই--

আর এইখানে সবরকম সবজায়গায় এ বাস এখন থেকে পাই খুব কম টাকায় বাস এ করে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায়।

কয়েকজন দাঁড়িয়ে কথোপকথন করছে আর একটা বড় দুতলার না তিনতলার বিল্ডিং আছে এগুলো দেখতে কিন্তু--

হচ্ছে এটা একটা পাহাড়ের ছবি সামনে একটা প্রচুর বড় নদী রয়েছে।

দেখতে পাচ্ছি আ-আ এটা একটা বড় ইনস্টিটিউট এর ছবি।

আ এটা একটা সবচেয়ে বড় স্টেডিয়াম আর এখানে আমাদের ক্রিকেট এর খেলা হয়ে থাকে ভারতইন্ডিয়া পাকিস্তান প্রতি।

যে এটা একটা পার্ক আ-আ-র পার্ক এ এরকম ছোটবড় অনেক কিছু--

এটা হচ্ছে সাদা রঙের একটা বাড়ি এগুলো বহু পুরোনো বাড়ি। যেগুলোকে দেখে আমরা বুঝতে পারি এগুলোর প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর বয়স হয়ে গেছে।

এটা একটা বড় সরকারি কর্মচারীর অফিস । যেটা দেখে আমরা বুঝতে পারছি এখানে প্রচুর চার পাঁচটা চেয়ার আছে ওই সাইড এ ও ডেস্ক করা আছে।

এরকম অফিস আমরা কলকাতার বহু জায়গায় দেখতে পেয়ে থাকি। এখানে বড় বড় পদস্থকর্মীদের এটা অফিস। এটাকে বলা যেতে পারে এটা ওনাদের টেবিল --

এটা দেখতে পাচ্ছি এখানে একটা লোক বসে গাছটাকে রোপন করাচ্ছে এখানে গাছগুলোকে চাষ করেছে গাছগুলো সত্যি খুবই হলে আমাদের মানে উঃ প প্রাণী জগতে খুবই--

ওর সবরকম বাজি আমরা এখানে পাই আর এখন বিয়েবাড়ি বা অকেশান এ বা যেকোনো পুজোয় আছে আমরা বাজি ফাটিয়ে থাকি এগুলো খুবই ভালো লাগে ফাটাতে।

এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটা টাটা কোম্পানি এর একটা বড় বিল্ডিং যেটা বিয়াল্লিশ তলা নামে পরিচিত বি বিয়াল্লিশ আর এখানে বাষট্টি খানা ফ্লোর আছে।

কলকাতা পশ্চিমবঙ্গে সবচেয়ে উঁচু বিল্ডিং নামে এটাকে আহ গণ্য করা হয়েছে। এটার রেকর্ড --

এটা যেহেতু আমরা সিনমা দেখতে যাই সিনমা হল -এর ওখানে প্রচুর গুলো আ থিয়েটার এক একটা কক্ষ একসঙ্গে চালানো হয়ে থাকে যেটার জন্য --

অ-অ কক্ষয় হয়ে থেকে এগুলো আমরা সিনেমা হল -এ গিয়ে দেখতে পেয়ে থাকি।

জায়গা এখানে বসার রেস্ট নেওয়ার একটা জায়গা। সামনে একটা কলেজ সে দেখতেই পাচ্ছেন। এটা--

আর এটা মেয়েদের একটা কলেজই এই কলেজ টা খুব নামকরা মেয়েদের কলেজ নামে পরিচিত কলকাতায় খুবই ভালো।